হ্যাঁ সেটাই সেটা তো বড় হওয়ার পর আস্তে আস্তে বুঝেছি কিন্তু না তোমার ওই কথাটা শুনে আমি যেটা বললাম একটা ছোটবেলার একটা সূক্ষ্ম অনুভূতি মনে পড়ে যায় একদমই তাই আরো দেখো এই যে তুমি আহ যে পুরো পৃথিবীর যে সামগ্রিক উষ্ণতা যে বেড়ে যাচ্ছে এটার জন্য দেখো তুমি সুমেরু কুমেরু দুটো দিকেই কিন্তু বরফের যে স্তরটা আগে ছিল সেটা আস্তে আস্তে কতটাই কমে গেছে এখন মানে ওই অঞ্চলে কুমের অঞ্চলে বা সুমেরু অঞ্চলে যে আহ আমাদের আহ penguin দের একটা রাজত্ব ছিল তাদেরও কিন্তু এখন বেঁচে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে

তোমাকে অত দূরে যেতেই হবে না আমাদের রাজ্যে তুমি দেখো না সুন্দরবন যেখানে রয়েছে সুন্দরবনের নাম যে গাছের নামে সুন্দরী গাছ সুন্দরী গাছের সংখ্যা এখন এত কমে গেছে যে কারণে কিন্তু সুন্দরবনের যে ওই সুন্দরী গাছের জন্যই তো ওই জায়গাটার নাম সুন্দরবন হয়েছে এবং ওই গাছের সংখ্যা কমে যাওয়ার দরন কি হয়েছে জলস্থর বেড়ে যাচ্ছে আস্তে আস্তে মানে আস্তে আস্তে কিন্তু আমাদের কলকাতা সহ প্রত্যেক পুরো রাজ্যের অনেকটা অংশই জলের তলায় চলে যাচ্ছে সেটা আমরা প্রত্যেকদিন সেটা বুঝতে পারছি না হ্যাঁ সেটা হয়তো আমরা বুঝ হয়তো আমরা ভাবছি হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে হচ্ছে কিন্তু এটা তো এক এক আসলে এগুলো এক একটা করে মানে পদক্ষেপ মানে কিভাবে আমরা তো জানি পৃথিবী কোনো না কোনো সময় জলের তলাতে যাবেই সেটা এক মানে প্রত্যেকটা স্তরে স্তরে জিজিনিসগুলো তৈরি হচ্ছে একদমই তাই আর এই যে একেকটা আমাদেরকে কিন্তু সতর্কবাণী প্রকৃতি দিয়েই চলেছে কিন্তু সেটা আমরা এতটাই হালকায় আকরে দেখছি এখনো আমরা সতর্ক হচ্ছি না এখনো আমরা এই প্রকৃতির সঙ্গে সেই ছেলে খেলাটাই করে যাচ্ছি

স্বার্থ চরিচার্জের জন্য তো সেই কারণে তার ফলস্বরূপ আমরা তার ভয়াবহ পরিস্থিতি কি আসতে চলেছে সেটা আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে একদমই তাই আর একটা জিনিস আমার হঠাৎ করে মনে পড়ল সেটা হচ্ছে আমাদের গরমের সময় আমরা আগে ছোটবেলায় দেখতাম গরমের সময় আমাদের প্রচন্ড ঘাম হতো মানে একটা সেই

ধরণটাই পাল্টে গেছে মানে অনেকটা সেই আমাদের বাঁকুড়া বা বিষ্ণুপুর ওই বীরভূম অঞ্চলে যেরকম গরমটা ওখানকার গরমটা কিন্তু ভীষণ শুষ্ক ধরনের শুষ্ক ধরনের বলতে মানে গা-হাত-পা ফেটে যাবে এরকম আদ্রতাটা এতটা কম যে কারণে ওখানকার গরমটা খুব গায়ে লাগে এবং ঘাম হয় না আমরা এখানে যেরকম ঘাম হলে বিরক্ত হতাম এটা বুঝতে পারতাম না ঘামটা হয় বলে কিন্তু আমরা তাপমাত্রাটা সহ্য করতে পারি এখন কলকাতাতে আমরা অনুভব আমরা বিশেষ করে অনুভব করছি গত দু-তিন বছরে গরমের ধরনটা অনেকটা শুষ্ক ধরনের হয়ে গেছে হম এটা কিন্তু অবশ্যই এটা তোমরা ভালো বুঝতে পারবে কারণ আমাদের তো কলকাতা তে সেইভাবে সেই অর্থে আমরা কলকাতার তা মানে আবহাওয়াটা সেই অর্থে বুঝতে পারি তাছাড়া তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে কারণ আমাদের এদিকে কিছুটা হলেও তোমাদের থেকে পার্থক্য থাকে হ্যাঁ ওটাই আমি তোমাকে বলছিলাম যে এবারে আমি বিগত দুই বছর ধরে দেখেছি গরমে ঠোঁট ফাটছে জানো গরমে ঠোট ফাটছে? এতো একটা আশ্চর্যকর বিষয় বললে তুমি একদমই তাই গরমে আমি প্রথমে অবাক হয়ে গেছি যে কি ব্যাপার হল গরমের সময় আমার ঠোঁট ফাটছে কেন পরে আমি দেখলাম ওটা খালি আমার নয় অনেকেরই একই সমস্যা হচ্ছে তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা আসলে বাতাসের আদ্রতা টা কম বলে গরমের সময় ঐরকম ভাবে আমাদের আহ মানে চামড়া খসখসে হয়ে যাচ্ছে এটা সাধারণত আমার তো এক আহ পিসি থাকেন বীরভূমে তো ওখানে আমি গরমের সময় যখন যায় তখন ঐ গরমের যে লু গরম হাওয়াটা ওদের দুপুর বেলা কিছুক্ষণ বারোটার পর থেকে ভীষণ গরম হওয়াটা চালু হয়ে যায় ওটা না মানে নেওয়া যায় না এতটাই গরম থাকে সেটার মধ্যে নাক মুক ওদেরকে পুরো ঢেকে রাখতে হয় এখন কলকাতার গরমের ধরণটা অনেকটা ওইরকম হয়ে গেছে জানো উম তাহলে তো তোমাদেরকে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয় বলতে পারো একদমই তাই আর কলকাতাতে যেরকম গরম মানে এরকম শুষ্ক ধরনের গরম পড়ার জন্য যারা ধরো বাইরে কাজ করে বাইরে যাদেরকে কাজের জন্য বাইরে থাকতে হয় ওই রৌদ্রের মধ্যে তাদের কিন্তু খুবই শরীর খারাপ এবং অনেকে মারাও যান এটা কিন্তু চিন্তার বিষয় আরেকটা জিনিস হচ্ছে যেটা এখন আহ বাজ পড়ে তুমি আহ উম আগে বলছিলে যে বাজ পড়ে এখন মৃত্যুর সংখ্যা অনেকটা বেড়ে গেছে সেটার একটা বড় কারণ আমার যেটা মনে হয় গাছ কেটে এখন এমন অবস্থা করা হয়েছে আগেও দেখো বাজ আগেও পড়তো কিন্তু এত মৃত্যু আমরা দেখিনি যে বাজ পড়ে এরকম হারে মৃত্যু হচ্ছে এটা কিন্তু এখন যে গাছ এত কম আগেও বাজ পড়লে কি হত গাছের মধ্যে দিয়ে সেটা আহ ভূমির মধ্যে চলে যেত আমরা অতটা আহ আমাদের অতটা ক্ষতি হতো না গাছ সেটাকে বাঁচিয়ে দিত এখন যেহেতু গাছের সংখ্যাটা এতটাই কমে গেছে যে কারণে কিন্তু সেই প্রকোপটা এসে আমাদের ওপরে পড়ছে উম কিন্তু এই সেটাই তো আমি বলছিলাম যে আমরা যেভাবে প্রকৃতির ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছি তার ফলস্বরূপ আমাদেরকে এই সমস্ত দিনগুলো দেখতে হচ্ছে তাই না? একদমই তাই আর একটা আহ জিনিস হল গিয়ে আমরা আগে তোমার আহ বৃষ্টির সময় যে বৃষ্টিটা মানে একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টি হতো সেই বৃষ্টিটা আমরা যেরম ভাবে উপভোগ করতে পারতাম এখন সারা বছর ধরে এমন বৃষ্টি হয় বৃষ্টি আলাদা করে উপভোগ করার কোন জিনিসই নেই আমাদের কাছে হ্যাঁ বর্ষাকাল যে ব্যাপারটা সেটা কিন্তু আর অনু মানে উপভোগ উপভোগ বিষয়ে মানুষের কাছে থাকছে না সেটা এখন বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ কারণ সারাবছর কখনো না কখনো আমরা বর্ষাকালই দেখে যাচ্ছি ঠান্ডার সময়ও আমাদের বৃষ্টি দেখতে হয়েছে এ বছর এখনো হয়নি সেটা আলাদা কথা কিন্তু আমরা সাধারণত দেখেছি যে ঠান্ডার সময়ও ঝড় ঝড় হচ্ছে গরমের সময়ও হচ্ছে আবার মানে আলাদা করে বর্ষাকাল যে কোনটা সেটা আমরা ঠিক বুঝতেই পারি না এখনো অবদি হয়নি বলে যে হবে না সেটা ভেবো না হয়তো হতেও পারে না হলে পরে তো কিছু করার নেই যেটা হবে সেটা আমাদের দেখতে হবে আমরা প্রকৃতির ওপরে যে রকম ভাবে অত্যাচার করছি প্রকৃতিও আমাদের ওপরে সেরমভাবেই প্রতিশোধ নেবে, তাই নয় কি? সেটার অপেক্ষাতেই আমাদেরকে থাকতে হবে

যে প্রকৃতি কিভাবে আমাদের ওপর প্রতিশোধ নেই কারণ সেটা থেকে তো আর আমরা কিছু লড়তে পারবো না সেই লড়ার ক্ষমতাটা আমাদের নেই আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি একদমই তাই আমাদের আবহাওয়াকে আমরা যেভাবে

হম এবার আমাদের একটু প্রকৃতির ওপর যদি আমরা একটু দয়া মায়া দেখায় তাহলে যদি প্রকৃতি আমাদের একটু রোশটা কমায় এই যা সেই যদি অন্ততপক্ষে আমরা নিয়ম করে গাছটাও অন্তত লাগাই তাহলেও হয়তো প্রকৃতি কিছুটা হলেও সহায় হতেও পারে হ্যাঁ এইটুকুনই সুবুদ্ধি যদি আমাদের সকলের মাথাতে আসে তাহলে যদি আমরা কিছুটা হলে রেহাই পাই সেই যাগ্গে অনেকদিন পর অনেক কথা হলো খুব ভালো লাগলো ভালো থেকো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

বিবিধ কাহিনী যুক্ত ও ইতিহাস পুরাণের লক্ষণ যুক্ত মহাভারতকেও তাই পঞ্চমবেদ বলা হয়েছে।